জাভাতে আরায় অপারেশনসহ এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আপনি শিখবেন কিভাবে ক্লাস অ্যারেস ইম্পোর্ট করে এবং অ্যারেতে মৌলিক অপারেশন সম্পাদন করে
এই টিউটোরিয়ালের জন্য আমরা উবুন্টু 1110 জেডিকে 16 এবং এক্লিপসে 370 ব্যবহার করছি
টিউটোরিয়ালটি অনুসরণ করতে জাভাতে অ্যারে সম্পর্কে জানতে হবে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
অ্যারে অপারেশনের জন্য মেথড ক্লাস এ উপলব্ধ যাকে অ্যারেস বলা হয়
এটি অ্যাক্সেস করতে সেই ক্লাস ইম্পোর্ট করতে হবে
এটি এই স্টেটমেন্ট দ্বারা সম্পন্ন হয় ইমপোর্ট javautilঅ্যারেস সেমিকোলন
আমরা ক্লাস থেকে মেথড এক্সেস করতে পারি
আমরা এটি একটি ডট এবং মেথডের নাম যোগ করে করি
তাই অ্যারেস ডট টস্ট্রিং অর্থাত অ্যারেস ক্লাস থেকে টস্ট্রিং মেথড
এখন এক্লিপসে এ যাই
আমরা ইতিমধ্যে আরেসডেমো নামে ক্লাস তৈরি করেছি
এখন ক্লাস অ্যারে ইম্পোর্ট করি
ইম্পোর্ট স্টেটমেন্ট ক্লাস ডেফিনেশনর পূর্বে লেখা হয়েছে
সুতরাং পাবলিক ক্লাসের আগে লিখুন ইমপোর্ট javautilঅ্যারেস সেমিকোলন এই স্টেটমেন্ট বলে যে জাভাতে উটিল নামক প্যাকেজ আছে যাতে ক্লাস অ্যারে রয়েছে এবং এটি ইম্পোর্ট করতে হবে
এখন একটি অ্যারে যোগ করা যাক
প্রধান ফাংশনের মধ্যে লিখুন ইন্ট মার্কস ওপেন এবং ক্লোস বর্গাকার বন্ধনী বন্ধনীতে 2 7 5 4 8 অ্যারের স্ট্রিং উপস্থাপনা পেতে এবং প্রিন্ট করতে আমরা অ্যারে ক্লাসে উপলব্ধ একটি মেথড ব্যবহার করব
তাই লিখুন স্ট্রিং এমএসটিআর অ্যারেস ডট টস্ট্রিং প্রথম বন্ধনী বন্ধনীতে অ্যারের নাম দিন যা হল মার্কস
এখন এই টস্ট্রিং মেথড অ্যারের স্ট্রিং বিবরণ দেবে
আমরা মার্কস প্রিন্ট করব
তাই লিখুন সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন প্রথম বন্ধনীতে লিখুন এমএসটিআর
এখন আউটপুট দেখি সুতরাং প্রোগ্রাম সংরক্ষণ করে রান করুন
আমরা আউটপুটে দেখতে পারি যে টস্ট্রিং মেথড অ্যারের একটি স্ট্রিং বর্ণন দিয়েছে
এখন অ্যারের এলিমেন্ট বর্গীকরণ দেখা যাক
তাই অ্যারেস ডট টস্ট্রিং লাইনের আগে লিখুন অ্যারেস ডট সর্ট প্রথম বন্ধনীতে অ্যারের নাম যা হল মার্কস
সুতরাং অ্যারে ক্লাসের সর্ট মেথড তার মধ্যে দিয়ে পাস করা এলিমেন্ট বর্গীকরণ করে
এখন আমরা মার্কস অ্যারের এলিমেন্ট বর্গীকরণ করছি এবং এর স্ট্রিং ফর্ম প্রিন্ট করছি
এখন আউটপুট দেখি তাই সংরক্ষণ করে রান করুন
আমরা আউটপুটে দেখতে পারি যে সর্ট মেথড অ্যারেতে ঊর্ধ্বক্রমে বর্গীকরণ করা হয়েছে
নোট করুন যে সর্ট মেথড নিজেই অ্যারে পরিবর্তন করেছে
এই ধরনের বর্গীকরণকে ইনপ্লেস সর্টিং বলা হয়
এর অর্থ অ্যারে যাতে এলিমেন্ট রয়েছে বর্গীকরণের পরিনাম হিসাবে পরিবর্তিত হয়েছে
পরবর্তী মেথড যা আমরা দেখতে যাচ্ছি তা হল ফিল
ফিল মেথড দুটি আর্গুমেন্ট নেয়
সর্টিং লাইন মুছে ফেলুন এবং লিখুন অ্যারেস ডট ফিল বন্ধনীতে অ্যারের নাম যা হল মার্কস
এটি প্রথম আর্গুমেন্ট এবং দ্বিতীয়টি হল ভ্যালুস যা অ্যারেতে অন্তর্ভুক্ত হতে হবে আমরা এটি 6 রাখব এবং সেমিকোলন
সংরক্ষণ করে রান করুন
আমরা দেখতে পারি যে ফিল মেথড প্রদত্ত আর্গুমেন্ট দ্বারা অ্যারে পূর্ণ করে যা 6
পরবর্তী মেথড যা আমরা দেখতে যাচ্ছি তা হল কপিওফ
আমরা মার্কস অ্যারের সকল এলিমেন্ট মার্কস্কোপি অ্যারেতে কপি করতে যাচ্ছি
সুতরাং অ্যারেস ডট ফিল মুছে ফেলুন এবং লিখুন ইন্ট মার্কস্কোপি পরের লাইনে লিখুন মার্কস্কোপি অ্যারেস
copyOfমার্কস 5 এই মেথড দুটি আর্গুমেন্ট নেয়
প্রথম আর্গুমেন্ট হল অ্যারের নাম যেখান থেকে আপনি এলিমেন্ট কপি করতে চান যা হল মার্কস
দ্বিতীয়টি হল কপি করার এলিমেন্ট সংখ্যা এখানে আমরা 5 কপি করব
তারপর অ্যারেস ডট টস্ট্রিং এ মার্কস কে মার্কস্কোপি তে বদলান
এখন প্রোগ্রাম সংরক্ষণ করে রান করুন
আমরা দেখি যে মার্কস অ্যারের এলিমেন্ট মার্কস্কোপি অ্যারেতে কপি করা হয়েছে
কপি করা এলিমেন্টের সংখ্যা পরিবর্তন করে দেখা যাক কি হয়
5 কে 3 তে পরিবর্তন করি
সংরক্ষণ করে রান করুন
আমরা দেখতে পারি যে শুধুমাত্র প্রথম তিনটি এলিমেন্ট কপি করা হয়েছে
কপি করা এলিমেন্টের সংখ্যা অ্যারেতে উপস্থিত এলিমেন্ট সংখ্যার অধিক হলে দেখা যাক কি হয়
তাই 3 কে 8 এ পরিবর্তন করুন
প্রোগ্রাম সংরক্ষণ করে রান করুন
আমরা দেখি যে অতিরিক্ত এলিমেন্ট যা ডিফল্ট মানে সেট করা হয়েছে তা হল 0
এরপর আমরা একটি শ্রেণীর মান কপি করা দেখব
সুতরাং কপিওফ কে কপিওফ্রেঞ্জ এ বদলান এবং 8 কে 1 4 এ পরিবর্তন করুন
এই মেথড ইনডেক্স 1 থেকে শুরু এবং ইনডেক্স 3 তে শেষ সকল এলিমেন্ট কপি করে
সংরক্ষণ করে রান করুন
আমরা দেখতে পারি যে ইনডেক্স 1 থেকে 3 পর্যন্ত এলিমেন্ট কপি করা হয়েছে
নোট করুন যে আমরা আর্গুমেন্ট হিসাবে 1 4 দিয়েছি
এমনকি তারপর ইনডেক্স 4 এ এলিমেন্ট কপি করা হয় নি
শুধুমাত্র ইনডেক্স 3 পর্যন্ত এলিমেন্ট কপি করা হয়েছে
এটা প্রদত্ত শ্রেণীর এক ইনডেক্স আগে থামে
সুতরাং এই আচরণ নিশ্চিত করে যে রেঞ্জের ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে
0 4 ইনডেক্স 0 থেকে ইনডেক্স 3 পর্যন্ত বোঝায়
4 6 ইনডেক্স 4 থেকে ইনডেক্স 5 পর্যন্ত বোঝায়
সুতরাং এটি 0 4 4 6 0 5 এর মত আচরণ করে
আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
এই টিউটোরিয়ালে আমরা শিখেছি কিভাবে ক্লাস অ্যারেস ইম্পোর্ট করে স্ট্রিংস সর্ট কপি ফিল এর মত অ্যারে অপারেশন সম্পাদন করে
নির্দেশিত কাজ হিসাবে arraysইকুয়ালস মেথড সম্পর্কে পড়ুন এবং দেখুন এটি কি করে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
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য স্পোকেন হাইফেন টিউটোরিয়াল ডট অর্গ স্লাশ ন্মেইক্ট হাইফেন ইন্ট্রো অংশগ্রহনের জন্য ধন্যবাদ
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি